বিন্ডিংঙ্গের নীচে কয়েকখান বাইক রয়েচে।

তার পাশে রয়েছে একটা ভগবানের মূর্--

এখানে আমি দেখতে পাচ্ছি একটি দুকান ।

একজন লোক ওখানে চেয়ার -এর মইদ্যে বসে রয়েচে পাশে দেখতে পাচ্ছি কয়েকটি ফ্রিস --

এই ফ্যাক্টরির মইদ্যে একটি কেরেন গাড়ি কিসু জিনিস তার কেরেঙ্কের মইদ্যে উঠাচ্ছে।

আশেপাশে দুটি বাইক দেখতে পাচ্ছি সাইটে রয়েছে কয়েকটি স্ট্যান্ড ফ্যান ।

স্কুলের গ্রাউন্ডের মইধ্যে অনেকগুলি শিশু র দাঁড়িয়ে রয়েছে।

আর সামনে রয়েছেন একজন লুক দাঁড়িয়ে রয়েছেন।

পকেটে রয়েছে একটি পেন ফিড ব্যাগ রয়েচে ।